ডানদিকে একটি নীল রঙের ঘর আছে।

নিচের দিকে কিছু ষড়যান্ত্র রাখা রয়েছে।

বাড়ির সামনে কিছু বালু আছে।

বাড়ির সামনে দুইজন ব্যক্তি বসে রইছে।

বাঁ দিকে একটি দান করার বাক্স রয়েছে।

সামনের দিকে তিনটি গেট আছে।

সামনের দিকে একটি মানুষ ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন।

আরেকটি মানুষ পিঙ্ক কালার -এর শার্ট পরে আছেন।

গাছের একটু আগে একটি অনেক বড়ো রাস্তা আছে।

এখানে দু সাইডে দুটি সোফা রাখা আছে।

মানুষের হাতে একটি নীল রঙের বোতল রয়েছে।

সামনের দিকে অনেকগুলো গাছপালা আছে।

বড়ো বড়ো গাছপালাগুলো সবুজ রঙের আছে।

উপরের দিকে নানা ধরনের বেসিন রাখা আছে।

সামনের দিকে কিছু মহিলা ইয়োগা করছেন।

উপরদিকে কিছু লাইটিং লাগানো রয়েছে।

একটু সামনে অনেকগুলো সবুজ রঙের গাছ আছে।

সামনের দিকে কিছু মানুষ যাতায়াত করছেন।

উপরে আকাশ সাদা এবং মেঘ আছে।

বাম দিকে একটি পুরোনো টাইপের ঘর রইছে।

বোড -টির পিছনে অনেকগুলো গাছপালা আছে।